এই দৃশ্যে দেখানো হয়েছে একটি ব্রিজ এবং ব্রিজের পাশ দিয়ে রাস্তা দেখানো হয়েছে রাস্তার রং হচ্ছে খয়রি ও হলুদ রঙে ডিজাইন করা ।